খুবী সুন্দর চিত্র

এটি একটি পৌরসভা আগের দিকে স্ট্যাচু রয়েছে কিছু গাছপালা আছে বড়ো একটি বিল্ডিং তার ধারে আরেকটি বাড়ি আছে ঢোকার জন্য একটি দরজা আছে।